মাটটিতে একটি লাল রঙের পতাকা রয়েছে।

ছবিটিতে একটি পুরুষ মানুষ ভিডিও বা ফটোশুট করছে ক্যামরা নিয়ে দাঁড়িয়ে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটি কম্পিউটারের দোকান।

এখানে অনেকগুলো কম্পিউটারও রয়েছে।

কাউন্টারে ঠাকুরের ছবি সুইচ বোর্ড এবং ঘড়ি দেওয়ালে লাগানো।

ছবিটি একটি খেলার মা--

খাঁচাটার ভিতরে দুটি ম্যাকাও পাখি দেখা যাচ্ছে যেটির রং নীল এবং হলুদ।

এই শোরুমে অনেক লাইট রয়েছে সিলিংয়ে লাগানো সেটি আরো উজ্জ্বল করে দিছে গাড়িটি।

ছবিটিতে একটি বাড়ি দেখা যাচ্ছে সে বাড়িটির রং হল কমলা সাদা নীল হলুদ।

আশেপাশে চিনি মসলা দুধের প্যাকেটও আছে।

হোটেলটি একদম সাজানো হয়েছে বেলুন এবং লাইট দিয়ে।

ছবিটিতে এখানে একটি ক্যান্টিন দেখা যাচ্ছে যেটার নাম হলো টার্মিনাল ওয়ান ।

এখানে দুটি হাঁস আছে কালো রঙের।

ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে সে দোকানে নেসক্যাফে কফি রয়েছে ক্যান রয়েছে।

একটি দোকানে যাওয়ার জন্য নীচে সিঁড়ি এবং একটি দোকানে যাওয়ার জন্যে উপরে সিঁড়ি রয়েছে।

এখানে ঘর মুছার জন্যে লাঠি এবং ডাসবিন রয়েছে এখানে এক --

এটি একটি দোকান সেটির নাম হল শেকস ক্রাফট ।

ওয়ালের মধ্যে বেশ কিছু ফটো লাগা রয়েছে।

যার মধ্যে শার্ট কুর্তা এবং মহিলাদের জামাও আছে।

সে সেখানে অনেকজন মানুষ রাফটিং করছে।

বেশিরভাগই মানুষ লাইফ জ্যাকেট পড়ে রয়েছে।

এবং একটি ঘর রয়েছে যেটি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা।